রাস্তাটি বেশ ভালোই জনবহুল অনেক গাড়ি চলাচল কর-- ।

কোল্ডিংস চিপস লজেন্স চকলেটস সব আছে এখানে। দেখা যাচ্ছে একটি ফ্রিজ ও ।

এটি ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ পুরুলিয়ার অফিস অফিস -টি দোতলা।

এটি একটি পাখির ফটো । পাখিটি খাঁচাতে বন্দী আছে। পাখিটির খাঁচার পেছনে রয়েছে জঙ্গল। পাখিটি একা একটি ডালে বসে আছে খাঁচার ভেতর।

এখানে দেখা যাচ্ছে নার্সারি লোকজন সব ধরনের ছোট গাছ এনে বিক্রি করছে কিছু লোক এসেছে ছোট ছোট গাছ কিনতে তারা বাড়িতে সেগুলো লাগা --